দূরে একটি মসজিদ রয়েছে তার বাইরে অ গাড়ির পার্কিং রয়েছে সেখানে অনেকগুলি গাড়ি দাঁড় করানো আছে।

সবুজ আগাছা দেখতে পাওয়া যাচ্ছে দূরে ওই পারে ছোট ছোট সবুজ গাছ দেখতে পাওয়া যা--

এটি মাছের আরতের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

বাইরে দুটি বাচ্চা ছেলে বসে খেলা করছে । ভেতরে একটি লোক গোলাপি জামা পড়ে দাঁড়িয়ে আছে।

একটি রাস্তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে ।

একটি এ.টি.এম. এর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দুটো ছেলে সাদা জামা পড়ে বাইরে দাঁড়িয়ে আছে।

এটি কাঁচের দরজাও দেখতে পাওয়া যাচ-এ আর অনেক পোস্টার লাগানো আছে ।